থাকে, বড়ো রানী গিয়ে ছোট রানী, তো রাজারে সাত মেয়ে আছে, সাত মেয়ে অনেক সুন্দর, সবাই মেয়ে ভালো করে তারা পড়াশুনা করে, সবাই সুন্দর সবাই খুব সুন্দর, ভালো করে রাজমহলে করে, রাজা সবসময় ভাবে আমি কিরকম এর বিয়ে তো ভালো ভালো মেয়ের বিয়ে করবো কোথায় যাবে কার বাড়ি যাবে, ওখানে কিছু ওর সঙ্গে হয়ে যায় যদি তবে উনি সবসময় এটা ভাবে রাজাটা সবসময় এটাই ভাবছে যে আমরা এতো করে এতো প্রসন্ন করে আমার মেয়েকে ছোট দিয়ে বড়ো করেছি, পড়াশুনা করাইছি হ্যা এতো ভালো ঘরে আহ যদি ওই নিজের বাড়ি যাবে ওখানে কিছু ওর সঙ্গে হয় তাই জন্য ও সবাই সবসময় এটাই ভাবতে পারে যে রাজাটা আমার মেয়ের সঙ্গে কি হবে, এবার রাজাটা ওর মেয়েকে সঙ্গে নিয়ে অনেকদিন দিয়ে এটাই ভাবছিলো

সাতটা মেয়ে ছিল সাতটা মেয়ে দিয়ে উনি অনেক অনেক পেয়ার করে অনেক ভালো করে থাকার জন্য সবসময় ওকে চিন্তা করে

ওর এবার গাও গাও অনেক দেশে দেশে নিমন্ত্রণ দেয় কি যা উম এখানে এসে আমাকে প্রসন্ন করবে আমি নিজের মেয়েকে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেব আর ওকে আমারই রাজমহলে থাকতে হবে, সবাইকে এটা বলে বলে এলান করে সবজাগা গাও গাও দেশে দেশে সবজাগা একাই এলান করছে যে এখানে যা আমার মেয়ের সঙ্গে আমাকে এখানে এসে প্রসন্ন করবে, আমাকে আমি যদি প্রসন্ন করে নেই তার পর ওর সঙ্গে আমি নিজের মেয়ের বিয়ে করে দেব ওর আমি ওর সবাই সবাই কাজটা আমি ওর সঙ্গে করবো তারপর এরকমই চলছিল উনি খুশি খুশি ছিল তবে গাও দিয়ে রাজা ওদের ভুল বুযিয়ে বড় বড় রাজা আছে গাও এর ছোট ছোট ভি চাষী ঠিকাদার গরিব কিষান সব রকমই লোক আছে অনেক লোক আছে

ঠিক আছে আমি কিছু না কিছু হয়ে যাবে তারপর এবার ওই রাজাটা সবাইকে দিয়ে দাঁড়িয়ে করে দেয় দাড়িয়ে দিয়ে বলে আমার কাছে সবাই জন্যে একটা পরীক্ষা আছে, যা পরীক্ষায় পাস করবে সেই সঙ্গেই আমি নিজের মেয়েকে বিয়ে করবো বিয়ে করাবো ঠিক আছে আমি সবার পরীক্ষার জন্য তৈয়ার আছি তার পর এটা কি করে রাজাটা ভাবছে সবাই একটু ছোট্ট পরীক্ষা করবো তো সবাই পাস হয়ে যাবে, একটা কঠিন পরীক্ষা করবো তার পর ত কেউ পাস করতে পারবেনা তো রাজাযে একটা idea এসেছিলো যে যে হটাৎ করে এগিয়ে এসেছিলো বলছে একটা বড়ো মাছ ওটা একটু বড় বললেন লোক দিয়ে মাছ আনতে ওর চোখ কেউ চোখটা লাল থাকে লাল পাথর ও বললেন গোল করে চোখড়ির মধ্যে ওটা ঠিক ছিল ওকে বলছে আমি ঘুরিয়ে দেব, ওটা গোল গোল ঘুরবে, তোমাকে তীর কামান দিয়েছে বলছে যার তীর ঠিক ওর চোখে লাগবে আমি নিজের মেয়েকে ওর সঙ্গে বিয়ে করিয়ে দেব ঠিক আছে রাজা তো বলছে এরকম করলে অনেক লোক line এ থাকতো সবাই চেষ্টা করে এরকম হয়?

ফেল হয়ে যাচ্ছে তারপর মানে দাঁড়িয়ে ভাবছে এরকম কেউ তো জিততে পারবেনা তারপর একটা ছেলে আসলো আমি পরীক্ষা করবো পরুন্তু আমার একটা

আমার একটা শর্ত আছে তোমার ওটা মানতে হবে তোমাকে ওটা মানতে হবে, শর্তটা কি রাজা তো বুঝে গেছে ওটা করতেই পারবেনা কারণ এতো লোক এসেছিল সবাই করতে পারছেনা এবার কেউ করতেই পারবেনা তাই রাজাটা ওর দিল মন রাখতে বললে আমি তোমার শর্ত মেনে নেবো যা শর্ত থাকবে, রাজা বুঝতে পারছেনা ধন সম্পত্তি যদি চায় তো আমি দিয়ে দেব চলো এরকমই হয় তারপর রাজাটা ওকে ওই ছেলেটা যে কমান সে থাকে তীর টানিয়ে ওর চোখে নিশানা বেঁধে ভালো করে ঠিক নিশানা বেঁধে দেয় বেঁধে ওকে মেরে দেয় এবার কি হয়

সবাই অবাক হয়ে দেখে ঠিক তীরটা মেরেছে, সবাই চোখে লেগেছে একদম লাল পাথরে চোখটা নিশানা করেছে সবাই তালিটা বাজাচ্ছে অনেক প্রসন্ন হয়েছে, খুশি কেউতো জিতেছে এরকম রাজাটা পরীক্ষা করেছে কেউ তো জিততে পারছিলো না এবার রাজা অনেক খুশি হয়েসে সে তো দুৰ্বল কি আছে সেতো ও ই আছে ও ছেলে আছে অনেক তারিফ করে তবে এবার তীর কামান তা রেখে এবার আপনি খুশি হয়ে গেছেন এবার আমরা শর্ত মেনে নিন, হ্যাঁ হ্্যাঁ তোমার শর্ত মানব বড়ো মেয়ের সঙ্গে ওর বিয়ে করিয়ে ওকে মালা পরিয়ে দেয় ও ওকে মালা পরিয়ে দেয় তোমাকে আমি কি বলবো আমি অনেক গরিব ঘর দিয়ে, গরিব ঘর দিয়ে তো কি হয়েছ আমার তো এটাই আছে আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে ওকে আমার ঘরে থাকতে হবে এভাবে তো হবেনা আমিতো

তুমি আমার কথা মান ঠিক আছে এবার তোমার তো শর্ত আমি মেনে নেবো তুমি একটা কাজ করো আমি তোমার মেয়ের সঙ্গে বিয়ে করে আমি নিজে বাড়িতে নিয়ে যাবো, ইটা হতে পারেনা আমি অনেক বড়ো রাজা আছি আমারে মেয়ে তোমার সঙ্গে যেতে পারবেনা কেন কি আমি নিজের মেয়েকে অনেক লাড প্যার দিয়ে পালিছি ও তোমার সঙ্গে তোমার ছোট ঘরে থাকতে পারবেনা ও কেন থাকবেনা আমি বলছি তুমি এখানে আরাম দিয়েছো আমি ওখানে আরাম তারপর ভাবতে ভাবতে রাজাটা ওর কথাটা মানতে চাইছেনা বলসে তুমি আমাকে আমি তোমার সব কথাটা মানব তো তুমি এই কথাটা কেন মানছ না তুমি এতো লোকের সামনে আমার আমি কথা দিয়েছিলাম তোমার সব কথা মানব এবার তোমাকে আমার সব কথা মানতেই হবে তুমি আমার সঙ্গে তোমার মেয়ের বিয়ে কি করে দিচ্ছ আমার মা আছে এখানে থাকার জন্যে আমি তারপর তার বড়ো মেয়ে বলে আমার স্বামী যেখানে থাকবে আমিও ওখানেই থাকবো একইরকম হবে যে আমি বিয়ের পর সঙ্গে থাকবো তারপর ও

হলে ভালো করে বড় করেছেন যে স্বামীর সব কথা মানতে হবে তবে আজকে আমি আমার স্বামীর কথা মানব না হ্যা মান আমি কিরকম তোমার থাকবো ঠিক আছে আপনি আমারতো দোষ গুন্ আছে ওর সঙ্গে থাকবে আমি কপালে থাকবে আমি ওটা পাবো আপনি আমার জন্যে